এবং বেচিনটার মধ্যে একটা ট্যাপও রয়েছে যেই ট্যাপটি দিয়ে সুইস অন করলে অফ জল হয় এবং অফ করে দিলে জল বন্ধ হয়ে যায়।

এটা একটা বড় নালা যার মধ্যে অনেক জল রয়ে--

এবং ওর পাশে অনেকগুলা ঘর রয়েছে যেখানে ছুটো ছুটো দুকান রয়েছে ওই দুকানের ভিতরে চা মুদির মাল মাছ মাংস ইত্যাদি নানান ধরনের জিনিস পাওয়া যায়।

এটি একটি গেট এর ছবি যেটা দুহাজার একে সাইনড ফাউন্ডেশন ইংলিশ মিডিয়াম স্কুল যে স্কুল এর সামনে থেকে নেওয়া একটি গেট এর ছবি।

ইঁটের প্রি সামনের গেইট্যে নীল বর্ণের স্টিল গেইট এবং যে বোর্ডটা বোর্ডটা পাতা রঙ্গের লাল কালার দিয়ে তৈরি এবং দে সামনের দেওয়ালটি সাদা বর্ণের তাইর ভিতরে একটি উ উস্কুলের দেও--

এটা একটা জিম সেন্টার ।

এটা একটা খোলা মাঠ এবং খোলা মাঠের এক পাশে দুটো বাস হলুদ রঙের এবং চারি পাশে একটা স্কুটি একটা বাইক এবং আরো দুটো স্কুটি রাখা আছে।

যেখানে স্কুল বাসের স্কুল বা কলেজের অনেক ছাত্রছাত্রীদের নেওয়া আসা যাওয়া করা হয়।

গাড়িটির সামনে একজন ভদ্রমহিলা হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন।

এটা বাইকের শোরুম ।

সামনে রিসিভ সেন্টার আসে।

এবং ঠান্ডা জিনিসপত্র রাখা আছে।

এটা একটা পোস্ট অফিসের বড়ো বাস্ক যার মধ্যে মানুষ চিঠি রাখে।

এটা একটা ঢালাইয়ের মেশিন এবং সামনের ঢালাইয়ের মেশিনটা দিয়ে রাস্তা তৈরি করা হবে--

এবং এর সামনে অনেকগুলি ঢাম রাখা আছে তিনটা একটা নীল বর্ণের আর দুইটা পাতা বর্ণের এখানে দুইজন লোক দাঁড়িয়ে আছে।

এখানে অফিসে অনেকগুলো গুলি লোক কাজ করে।

বিল্ডিং এর মধ্যে যে ফ্লোরটা ওর মধ্যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের একটা অফিস রয়েছে যার মধ্যে যে মানুষ টাকা তোয় টাকা তুলতে পারে সেই ব্যবস্থা রাখা হয়েছে এখানে।

একটা বড়ো ইনস্টিটিউট ।

স্টেশনের একটি বিল্ডিংয়ের একটি পাস দেখা যাচ্ছে যেখানে সাদা রং দিয়ে এবং সামনে একটি স্ট্রীটলাইটও আছে।

এটা একটা জুতার দুকান যেখানে অনেকগুলি জুতা এবং অনেক ব্র্যান্ডের জুতা রাখা আছে।

এবং উ যে এই বাচ্চাগুলুই আছে তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে উ জিনিসগুলি তাদের মধ্যে দান করে দেবে।

চারজন লোক নিজে সাড়ি বদ্ধ ভাবে যার যার ফিজিক্যাল এক্সারসাইজ করছে জিমের মেশিনের মধ্যে।

এবং সামনে নিজের খাতা খুলে ড্রয়িং করছে একজন শিক্ষক তাদেরকে গাইড করছেন।

এবং গাছটি দেখতে অনেক পুরানো এবং অনেক বড়ো।

খেলনার জিনিস বাচ্চারা যারা শিশু বাচ্চারা আছে তারা খেলার জন্য।

বামপাশে রয়েছে একটি জুতুর দোকান যেখানে দোকানের সামনে অনেকগুলো জুতো রাখা আছে এবং ওই রাস্তা দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছে।

সামনে একটা কাপড়ের দোকানও রয়েছে এবং ডানপাশে একটা মেডিক্যাল শপ রয়েছে যেখানে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায়।

চেয়ার টেবিল ফিল্টার ঝাড়ু এবং আরো নানান ধরনের ঢাম অ্যালুমিনিয়াম এবং করাই টরাই এবং অনেক ধরনের জিনিসের মালপত্র পাওয়া যায়।

সামনে অনেকগুলো বাইক রাখা আছে।

দুই একজন দেখা যাচ্ছে যে তারা বাইক এবং স্কুটি মেরামত করার জন্য থাকা হয়।